তাহার ধর্ম বিষয়গুলি বিবেক এবং বুদ্ধির দ্বারাই নিয়ন্ত্রিত। আমি যেমন ধর্মকে পুরাতন অচল পদার্থ বলিয়া শিকার করিতে পারি না তেমনি ধর্মের পবিত্র নামে প্রচলিত সকল প্রকার পাপ কে ও ন্যায্য বলিয়া মানি না। আমি যদি কোন ব্যক্তিকে মুক্তির দ্বারা বিশ্বাস করিতে করাইতে না পারি তবে আমি তাহাকে আমার অনুসরণ করিতে বলিব না। শাস্ত্র যতই তাহাকে আমার অনুসরণ করিতে বলিব না।

বিপরীত পক্ষে এবং তাহার পক্ষে ইহা অত্যন্ত স্বাভাবিক ও তিনি হিন্দু ধর্মের মধ্যে কোনো বৈশিষ্ট্যই দেখতে পান না এবং হিন্দু ধর্মকে কোনো বৈশিষ্ট্য দিতেও চান না। আমি চতুর্বেদের বিশেষ কোনো প্রকার স্বর্গীয়তা বিশ্বাস করিনা। বাইবেল কোরান এবং জেন্ট আবেগটাকে দেবের অনুস্বরূপ, দৈব বাণী বলিয়া বিশ্বাস করি। হিন্দু ধর্মান্তরের ধর্ম নহে, এই ধর্মের মধ্যে পৃথিবীর সকল ধর্মের ঋষি এবং পএগম্বরের পূজার অবকাশ আছে। হিন্দু ধর্ম প্রত্যেককে স সবিশ্বাস বা ধর্ম অনুসারে ভগবানের স্তুতি করিতেই শিক্ষা দেয়। এমন ভাবেই ধর্ম, এই ধর্ম, সকল ধর্মের সহিত বিনা বিরোধে কাটিয়ে থাকে। বহু শতাব্দীর পথ ধরিয়া যে সমস্ত ভুল ও ত্রুটি হিন্দু ধর্মের মধ্যে ঢুকিয়া করিয়াছে সেই সম্বন্ধেও গান্ধীজী সচেতন। এই ভুল এবং ত্রুটিগুলির তিনি

হিন্দু স্বরাজ্য এবং atheletic religion দ্রষ্টব্য আমার স্ত্রীর প্রতি আমি যেমনটি অনুভব করি হিন্দু ধর্মের প্রতিও আমি অনুভব করি তেমনটি। আমার স্ত্রী আমাকে যেভাবে অনুভূত করে পৃথিবীর আর কোনো নারী তেমনটি পারেন না। তাহার কোনো দোষ ত্রুটি যে নাই এমন নহে। আমার বিশ্বাস আমি নিজে তাহার খেয়ে সকল দস্তুটি দেখিতে পাই না এমন দোষ ত্রুটিও হয়তো তাহার আছে কিন্তু তথাপি আমি তাহার সহিত অচ্ছেদ্য এক বন্ধনের অস্তিত্ব অনুভব করি। হিন্দু ধর্মের বেলাতেও ইহার সমস্ত ত্রুটি ও সংকীর্ণতার সত্ত্বেও আমি এমন একটি ভাবে অনুভব করি হিন্দু ধর্মের যে দুটি পুস্তক আমি জানি বলিয়া বলা চলিতে পারে সেই গীতা এবং তুলসীদাস রচিত রামায়নের সঙ্গীত আমাকে এমন বিচরিত এবং পুলকিত করে যে আর কিছুই তেমনটি করিতে পারে না। হিন্দুর মন্দিরে মন্দিরে যে আজ পাপ চলিতেছে

প্রলুব্ধ করিতে পারে না। তবে এই মূল সত্যগুলি কি যেগুলির প্রতি গান্ধীজী তাহার আনুগত্যের কথা বলেন। উনিশশো একুশ খ্রিস্টাব্দের ছয়ে অক্টোবর তারিখে লিখিত একটি প্রবন্ধে এগুলিকে তিনি স্পষ্ট ভাবেই ব্যক্ত করিয়াছে। এই প্রবন্ধটিকে পাবলিকের এই নাম দেওয়া যেতে পারে। আমি বেদে উপনিষদে পুরাণে এবং হিন্দু শাস্ত্রের নামে যাহা কিছু চলিতেছে তার সব কিছুতেই বিশ্বাস করি সুতরাং আমি অবতার এবং পুনর্জন্মও মানে আমি বন্যাশ্রম ধর্মে বিশ্বাস করি।

আমি গো সেবায় বিশ্বাসী। ইহা প্রচলিত অপেক্ষা প্রশস্তর অর্ধেক আমি মূর্তি পূজায় অবিশ্বাস করি না। প্রত্যেক ইউরোপিয়ান যিনি উপরিউক্ত লাইন গুলি পড়িবেন তিনি সময় সম্ভবত অনুভব করিবেন যে এখানে যে মনোবৃত্তির প্রকাশ ঘটিয়েছে তাহা আমাদের অপেক্ষা এমন স্বতন্ত্র এবং স্থান ও কালের দূরত্বে এমন পৃথক একটি ধর্মের এবং সমাজের সূত্রের মধ্যে কঠিন করিতে গঠিত যে এই চিন্তার ধারা অনুসরণ করা ও অনেক অনেক অনর্থক মাত্র কিন্তু তিনি যদি আরো কয়েক লাইন পড়িয়ে যান তবে নিম্নলিখিত জিনিসগুলি পাইবেন যেগুলির শহীদ তিনি অপেক্ষাকৃত পরিচিত। হিন্দু ধর্মের একটি প্রবচন আছে যে যাহারা অহিংসা সত্য এবং ব্রহ্মচর্যে পূর্ণ স্বার্থকতা লাভ করেছে, করেন না এবং যাহারা সর্বস্ব ত্যাগ করেন তাই করেন নাই তাহারা শাস্ত্রে প্রতি কিছুই জানেন না। আমি এই প্রবচনটি অবাধে বিশ্বাস করি। এখানে হিন্দুই চিন্তার সহিত বাইবেলের চিন্তার মিলন ঘটিয়াছে। এই সম্পর্কটিকে সম্বন্ধে গান্ধীজি ও স্বরূপ ও সম্পূর্ণরূপে সচেতন ছিলেন। কোনও ইংরেজ মিশনারি যখন তাহাকে প্রশ্ন করেন যে কি কি বই তাহাকে সর্বাপেক্ষা অধিক প্রভাবিত করেছে তিনি সর্ব প্রথমেই উচ্চারণ করেন তার নিউ স্ট্যাটাসমেন্ত তাহার রচিত ethical religion ও যীশুর বাণী উদ্ধৃত করিয়ায় শেষ হইয়াছে তাহা ছাড়া ইউরোপীয়দের মনে রাখিতে হইবে যে এশিয়াবাশি বিশ্বাসী মানুষটি টলস্টল শিক্ষায় পুষ্ট হইয়া ছিলেন। তিনি রাসা রাসকিন ও প্লেটোর অনুবাদ গান্ধীজি নিউ ট্রে পরে রাশিং ও টলস্টের নাম উচ্চারণ করেন। ভগবান সাম্রাজ্যের এবং ন্যায়ের সন্ধান করা তা হয় যে বাকি সবটিগুলো তুমি পাইবে। হিন্দু স্বরাষ্ট্র, পুস্তিকার শেষের দিকে গান্ধীজি টলসটয় রচিত

ম্যাক্সিনিয়ার প্রশংসা করেন এবং এডওয়ার্ড কার্পেন্ড তারের রচনা করেন এবং তাহার সকল চিন্তায় আমেরিকা ও ইউরোপের শ্রেষ্ঠ দানের উপর ভিত্তি করিয়া গড়িয়া উঠেছে। কোনো ইউরোপিয়ান যদি উপযুক্ত মনোভাব লইয়া অগ্রসর হন তবে তিনি এই মহাপুরুষের চিন্তার সহিত নিজেকে অপরিচিত মনে করে এমন কথা ভাবিবার কোনো কারণ নাই। গান্ধীজীর যে প্রবন্ধগুলি তাহাকে আপাত দৃষ্টিতে বিস্মিত করিয়া দিয়া যে মনে হইয়াছিল সেগুলির তাপ গভীর তাৎপর্য তিনি বুঝতে পারেন। বিশেষ করিয়া এই বিষয়গুলির দুইটি কোষ এবং জাতিভেদ প্রথা আপাতদৃষ্টিতে ভারত ও ইউরোপে ধর্মবাদের মধ্যে এক সুস্তর ব্যবধান রচনা করিয়া দিয়াছে মনে হইবে কিন্তু দেখাই যাক থিয়েটার এই দুইটি বিষয় বলিতে গান্ধীজী নিজে কি বুঝেন, বাস্তবিক পক্ষে গান্ধীজির মতবাদ এর মধ্যে এই বিষয়টি মধ্যে এই দুইটি বিষয় অপ্রধান অবহেলার যোগ্য নয়। গোরক্ষা হইল হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। গান্ধীজী ইহার মধ্যে মানবিক উৎবর্তনের উচ্চতম প্রকাশ লক্ষ্য করিয়েছেন। কেন অমানবিক জগতের সহিত মানুষদের সৌহার্দ্যের সন্ধি করিয়াছে এই গো জাতিই হইলো তাহার প্রতীক এবং মানুষ ও পশুর মধ্যে যে সম্ভাব্য আছে তাহাই প্রকাশ করে এই প্রতীক। গান্ধীজীর নিজের কথায় এই নীতির মানুষকে পাওয়ার স্ব জাতীয়তার ঊর্ধ্বে লইয়া যায় এবং ইহাই তাহাকে সকল বিধিতের সঙ্গে একনম্বিত করে এবং অর্ধ জীতকে গোপন না করিয়া গরুকে কোনো গ্রহণ করা হয়েছে তাহার একমাত্র কারণ ভারতবর্ষে গরুই সর্বাপেক্ষা বড় সহজ হয়। ইহাই ইহাই প্রাচুর্য, উৎস এবং গান্ধীজী এই কোমল প্রাণীটির মধ্যে দেখিয়াছিলেন করুনার এক বিপুল কাব্য কিন্তু তাহার এই ধর্মানুষ্ঠানের মধ্যে বিগ্রহ খোঁজার কিছুই নাই। ভগবান সৃষ্ট জীবের প্রতি দয়াধর্ম না করিয়া যাহারা কেবল শাস্ত্রের আক্ষরিক অনুসরণ করে গান্ধীজী তাহাদের নির্মম কুসংস্কারের যেরূপ নিন্দা তিরস্কার করেন তেমনটি আর কেউ করেন নাই একবার এই নীতির মূল সূত্র টুকু বুঝিলে আশীষের সেই দরিদ্র অপেক্ষা আর কে ভালো বুঝিবে। গান্ধীজী তাহার ক্রীড়তে এই বিষয়টিকে এমন গুরুত্বপূর্ণ একটি স্থান কেন দেন তাহা ভাবিয়া বিস্ময়ের কিছুই থাকিবে না। তিনি তাহার এই শিকার বিশেষ অর্থে যখন বিশেষ অর্থে যখন বলে যে গোরক্ষার কি শিক্ষায় পৃথিবীর কাছে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ দান তখন কোন ভুল করেন না। প্রতিবেশীকে নিজের মতোই ভালোবাসিবে বাইবেলের এই বাণীর সহিত তিনি যোগ করিয়াছেন প্রত্যেকটি জীবই তোমার প্রতিবেশী ইউরোপিয়ানদের পক্ষে জাতিভেদ প্রথা বোঝা এবং গ্রহণ করা বোধয় ইহার অপেক্ষাও কঠিন। আমি গর্ব করিয়া বলিতে পারি না যে এ বিষয়ে গান্ধীজীর মতামত ব্যাখ্যা করিয়া ইউরোপিয়ান বিভাগের তাহা গ্রহণ করে করাইতে আমি সমর্থ হইবো। তবে গান্ধীজী যেভাবে এই সমস্যার ব্যাখ্যা করিয়াছেন তাহা হইতে পষ্ট বুঝা যায় যে ইহার মধ্যে গর্ব বা সামাজিক দাম্ভিকতা মাঝের কষ্ট নাই। ইহা বাস্তবিক পক্ষে বিভিন্ন স্তর ও শ্রেণীকে বিভিন্ন কর্তব্যের ভাগ দেওয়া মাত্র আমার মতে বন্যাশ্রম ধর্ম মানব ও প্রকৃতির

ক্ষত্রিয় শাসক ও সামরিক শ্রেণী বৈষ বণিক শ্রেণী এবং শূদ্র এই বিভিন্ন শ্রেণীর মধ্যে দিয়ে তিনি উচ্চতা বা নিচুতা স্বীকার করেন না। ইহা কেবল বিভিন্ন পেশা মাত্র আর কিছুই নয়। কেবল ক্রিয়া কর্তব্যের ব্যাপারে মাত্র সুযোগ সুবিধার নাহে আমার বিশ্বাস তাহাকেও উচ্চ আসনে তুলিয়া ধরা বা তাহাকেও নির্মূল করে ফেলিয়া ফেলা ইহার হিন্দু ধর্মের সহজ প্রকৃতির বিরুদ্ধে ভগবানের সৃষ্টির সেবার জন্য সবাই জন্মিয়েছে। ব্রাহ্মণ তাহার জ্ঞানের দ্বারা ক্ষত্রিয় তাহার রক্ষণ শক্তির দ্বারা বৈশ্য তাহার বাণিজ্য নৈপুণ্যের দ্বারা এবং শূদ্র তাহার দৈহিক শ্রমের দ্বারা সকলের সেবা করিবেন। অবশ্য ইহা হইতে এই অর্থ হয় না যে ব্রাহ্মণকে কোনোরূপ শারীরিক শ্রম করিতে বা আত্মরক্ষার

শূদ্র জ্ঞানের অধিকারী হইতে চাইলে তাহাকে বিরত করিবার কিছুই থাকিবে না। কেবলমাত্র দেহের দ্বারাই তিনি সর্বাপেক্ষা সুন্দরভাবে সবার সেবা করিতে পারিবেন এবং সেবার জন্য কোনো বিশেষ গুণের অধিকার হইলে অধিকারী হইলে তারা ঈর্ষা করে তার কোনো ধারণাই থাকিবে না সে ব্রাহ্মণ জ্ঞানের অধিকারী বলিয়া উচ্চতার দাবি করে তাহার পতন অবশ্যম্ভাবী কারণ তিনি বিন্দুমাত্র জ্ঞানেরও অধিকারী। বিন্দুমাত্র জ্ঞানেরও অধিকারী নাহের বর্ণাশ্রম ধর্ম হইলে আত্ম সংযম এবং অপচয়ের হাত হইতে শক্তির সংরক্ষণ শক্তির সংরক্ষণ সুযোগ-সুবিধার উপর নয়ে ত্যাগের উপরি বন্যাশ্রম ধর্ম প্রতিষ্ঠিত তাহা ছাড়া আমাদের আত্মার দেহাত্ম ভ্রমণের কথা ভুলিলে ভুলিলে চলিবে না। ব্রাহ্মণের হইতে শুদ্রের এবং শুদ্রের হইতে ব্রাহ্মণের দেহে আত্মা যেভাবে ক্রমাগত ভ্রমন করিতে থাকে তাহাতে উপকৃতি একরকম ভারসাম্যের ব্যবস্থা করিয়ে দেন। এই শ্রেণীবিভাগের সহিত ক্যারিয়ারদের কোন প্রকার সম্পর্ক নয় কারণ এই শ্রেণী বিভাগগুলি শ্রেণীবিভাগ গুলি অবস্থা এবং অধিকারে কারণ এই শ্রেণীবিভাগ গুলি অবস্থা এবং অধিকারের সম্মান কেবল সমান কেবল মাত্র কার্যে পৃথক। গান্ধীজি কিভাবে এই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে অক্লান্ত সংগ্রাম করিয়েছেন তাহা আমরা শীঘ্রই দেখিবো এবং ইহাই তাহার ঋষিদের সর্বাপেক্ষা মর্মস্পর্শী দিক, গান্ধীজির দিক তাতে এই অন্যায় হিন্দু ধর্মের লজ্জ্বা এক সত্য নীতি সত্যের করুন অধঃপতন এবং কলঙ্ক ইহা তাহাকে অত্যন্ত পীড়া দেয়। ইহা তাহাকে অত্যন্ত পীড়া দেয় আমি পুনরায় জন্মগ্রহণ করিতে চাই না কিন্তু যদি পুনরায় জন্মগ্রহণ করি তবে যেন অস্পৃশ্যতার মধ্যেই জন্মে জন্মগ্রহণ করি যা তবে যেন অস্পৃশ্যতার মধ্যেই জন্মি তাহাতে আমি তাহাদের অসুবিধায় অংশগ্রহণ করতে পারিব। তাহাদের মুক্তির জন্যে খাঁটিতে পারিব। গান্ধীজি অস্পৃশ্য শ্রেণীর একটি ছোট মেয়েকে পোষ্য গ্রহণ করিয়া ছিলেন। এই ফুটফুটে সাত বছরের প্রাণীটির সহিত তিনি পরম স্নেহে আলাপ করেন। এমনি ভাবে তাহার গৃহকোণ হাসি কান্নায় ভরিয়া ওঠে। গান্ধীজি এই সকল বিশ্বাসের আবরণে যে দেবতম একটি হৃদয় গোপন রইয়াছে যাহা দেখি, দেখাইবার জন্যে আমি যথেষ্ট বলিয়ছি। সত্য ইনি হইলে রাশিয়ান তলস্তর অপেক্ষা আরো স্নেহকমল এক তলস্তর। আরো সহজে সন্তুষ্ট এক তলস্তর এবং বলতে পারি আরো স্বাভাবিকভাবে খ্রিস্টান এক তলস্তয়, তলস্টল খ্রিস্টান ছিলেন যতখানি স্বভাবে তাহার অপেক্ষা ছিল অনেক বেশি ইচ্ছায়। গান্ধীজী পাশ্চাত্য সভ্যতাকে

ইউরোপের অধিকাংশ উদার মনা ব্যক্তিত্ব ব্যক্তি আধুনিক সভ্যতাকে অবিরাম আক্রমণ করিয়া আসিতেছেন। নবজাগ্রত ভারত আক্রমনের এই সমস্ত প্রতিপক্ষের মধ্যে তাহা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অপরাজয় অ অস্ত্রের সন্ধান করিয়াছে মাত্র। গান্ধীজীও তাহাই করিয়াছেন এবং তাহারে হিন্দু স্বরাষ্ট্র পুস্ত পুস্তিকায় এই সকল নিন্দামূলক পুস্তকের একটি তালিকাও তিনি দিয়েছেন। এই তালিকাভুক্ত পুস্তক গুলির মধ্যে ইংরেজদের নিজের লেখা অনেকগুলি রইয়াছে

ভন্ডামি লোভ এবং নৃশংসতা সকল মুখোশই খুলিয়া দিয়াছে। ইউরোপের লব্ধহীনতা সেদিন এমন প্রবল হইয়া উঠিয়াছিল যে সে নিজের উলঙ্ঘন মূর্তি দেখাইবার জন্য আফ্রিকা এবং এশিয়ার আফ্রিকা এবং শ্রেণী বিভাগ সইয়া পাইয়া এবং রুশো সময় হইতেই ইউরোপের অধিকাংশ উদারমানা ব্যক্তি আধুনিক সভ্যতাকে অবিরাম আক্রমণ করিয়া আসিতেছেন। আখি পেয়েছেন নব জাগ্রত ভারত আক্রমনের এই সমস্ত পুঁথিপত্র এই সমস্ত পুঁথিপত্রের মধ্যে তাহার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে পরাজয়, অপরাজয় অস্ত্রের সন্ধান করিয়াছে মাত্র গান্ধীজিও তাহাই করিয়াছে এবং তাহার হিন্দু, হিন্দু স্বরাজ পুস্তিকা এই সকল নিন্দামূলক পুস্তকে একটি তালিকাও তিনি দিয়েছেন এবং এই তালিকাভুক্ত পুস্তক গুলির মধ্যে ইংরেজ নিজেদের লেখা অনেকগুলি রইয়াছে আছে কিন্তু সবার অপেক্ষা সেরা বই তাহাকে অপমান করিবার কোনো, অপমান করিবার কোনো উপায় নাই তা হইলো নিপীড়িত নিহশসিশ জাতির দেশের প্রধান অপরাধীদের নামে যাহাদের উপর অত্যাচার হইয়াছে তাহাদের রক্ত দিয়া ইউরোপীয় সভ্যতা সরচিত কাহিনী সভ্যতার যুদ্ধে কত যুদ্ধের এই কাহিনী পৃথিবীর চোখের সামনে ভন্ডামি লোভ এবং নৃশংসতার সকল মুখোশই খুলিয়া দিয়াছে। ইউরোপের লজ্জাহীনতা সেদিন এমন প্রবল হইয়া উঠিয়াছিল যে সে নিজের উলঙ্গ মূর্তি দেখাইবার জন্য আফ্রিকা এবং এশিয়ার জনসাধারণকে আমন্ত্রণ করিয়া বসিয়া ছিলেন। আর যে সভ্যতা ইউরোপে প্রবাল হইয়া উঠিয়াছে তাহা শয়তানি স্বরূপ প্রকাশ পাইছে কত যুদ্ধে। বিজয়ীরা ন্যায়ের নামে সাধারণের সকল প্রকার নীতির সূত্রকেই ভাঙিয়া দিয়েছে। কোন মিথ্যাকেই উচ্চারণের অযোগ্য অন্যায় বলে মনে করেনি। কোন মিথ্যাকেই উচ্চারণে অযোগ্য, উচ্চারণের অযোগ্য অন্যায় বলিয়া মানে নাই। তাহাদের সমস্ত অপরাধের পিছনে যে উদ্দেশ্য ছিল তাহা ছিল ভয়াবহ রূপে দুর্নীতি পরায়ন, ইউরোপ খ্রিস্টান নয়। ইহা কুবরে কুবেরের পূজারী মাত্র। ভারত এবং জাপান উভয় দেশে এই ধরনের চিন্তা বহুবার প্রকাশ পাইয়াছে। এমনকি এই কথা যাহারা প্রকাশ্যে ঘোষণা করারই তৎক্ষণাৎ বলে মনে করে নাই তাহারা অন্তরে অন্তরে ইহাতে সত্য বলিয়া বিশ্বাস করিয়াছে। উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে ধ্বংস তান্ডব এবং বিজয়ের এই ভয়াবহ ফলাফলগুলি নিতান্ত উপেক্ষনীয় নয়। গান্ধীজী কিন্তু ঊনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পূর্বেই পূর্বেই পাশ্চাত্য সভ্যতার সত্যিকারের সড়কটি ধরিয়া ফেলিয়াছিলেন।